রুম -টিকে খুব সুন্দর ভাবে ডেকোরেট করা হয়েছে।

এখানে যে ছবিতে দেখানো হয়েছে একটি শাড়ির দোকানের ছবি দেখানো হয়েছে যেখানে--

বসে আছে দোকানে শাড়ী বিক্রি করছে আর কিছু জন কিনছে।

ফল গুলো খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে।

একটি লোক ফল বিক্রি করছে। দুটি লোক ফলের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে।

যেখানে ছেলেদের ট্রে শার্ট সুন্দর করে সাজানো রয়েছে।

একটি টি শার্ট আর প্যান্ট পরে একটা কাটলগ রাখা হয়ে--

অফিস -এর বাইরে একজন লোক কে দেখা যাচ্ছে অফিস -এর পাশে একজন লোককে দেখা যাচ্ছে আর ভিতরে--

গাছ গুলো লাগানো হয়েছে এবং অনেক সাইকেল এ রাখা হয়েছে ।

ছবিটির মধ্যে একটা রুম দেখানো হয়েছে রুম -এর ভিতরে একজন--

লোক অনেক ছাএ ছাএীকে নাচ শিখাচ্ছে তারা সবাই নাচ করছে।

একটি লোক তার পা টি ঠিক করছে। আর দূরে গাছ দেখা যা--

ব্রিজ রয়েছে গাছ রয়েছে আকাশটা খুব সুন্দর হয়ে রয়েছে একটি পোস্টার লাগানো রয়ে--

তারপরে এখানে ঘাসে মা ভর্তি রয়েছে ।

গাছ রয়েছে কিছু লোকজন দাঁড়িয়ে রয়েছে। অনেকগুলো গাড়ি রয়েছে কিছু পোস্টার রয়েছে --

এখানে ছবিতে দেখানো হয়েছে একটি রাস্তার ছবি দেখানো হয়েছে যেখানে একটি গ্যা গাড়ী রাখা হয়েছে একটি লোক গাড়ি ঠিক করছে।

বাহিরে পোস্টার দেখা যাচ্ছে। লোক চলাচল করছে। একটি দোকান বন্ধ রয়ে --

একটি সনস্ক্যান -এর ব্যাগ -এর ফটো দেখা যাচ্ছে।

এইখানে একটি ছবি দেখানো হয়েছে। যে ছবিতে রাস্তার ফটো আছে-এ ।